ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে।

এই ছবিটিতে বাঁধা একটি বোর্ড দেখা যাচ্ছে।

একটি কাঁটা চামচ দেখা যাচ্ছে।

খুঁটির মধ্যে একটি ব্যানার দেখা যাচ্ছে।

ছবিটিতে গেট -এর দু সাইড -এ দুটি ঝাণ্ডা দেখা যাচ্ছে।

একটি বোতলের মধ্যে চারাগাছ দেখা যাচ্ছে।

অনেক কালার -এর বেলুন দেখা যাচ্ছে।

ছোট ছোট পাথর দেখা যাচ্ছে।

একটা মানুষ বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে।

একটি চারচাকা গাড়ি দেখা যাচ্ছে।

সামনে একটি স্টিয়ারিং -এর মত দেখা যাচ্ছে।

ছবিটিতে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

দুজন মানুষ নদীর কিনারে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে।

থালা ও প্লেটের মধ্যে জিনিস গুলো দেখা যাচ্ছে।

অনেকগুলি গাছ গাছলা দেখা যাচ্ছে।

ছবিটিতে দু তিনটে দোকান দেখা যাচ্ছে।

একজন মানুষ দোকানের ভিতর কাজ করছে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ছাদ দেখা যাচ্ছে।

ছবিটিতে সামনে একটি হসপিটাল দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি চিলড্রেন পার্ক দেখা যাচ্ছে।

ছবিটিতে অনেকগুলি বাচ্চা এবং বড়ো দু একজন লোক দেখা যাচ্ছে।

অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি মন্দির দেখা যাচ্ছে।

ছবিটিতে স্কুলটির নাম ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুল ।

একটি দোকান দেখা যাচ্ছে।